ডাইন সাইড -এও আছে বা সাইড -এও আছে আমাদের গাছপালা।

তা-আ-র অপোজিট সাইড -এ দেখতে পাচ্ছি এ.টি.এম মেশিন একটা রাখা আছে।

সামনে আমি দেখতে পাচ্ছি একটা গাঁদা ফুলের বাগান।

দিয়ে পাতা কালার ওপরে আছে লজ |

তার সাইড এ সাইড এ দেখছি বাড়ি ঘর অনেকই আছে।

তার সাইড এ সাইড এ আছে অনেক গাছপালা তার সামনে আছে একটা-আ ছোট দুধের--

আর এক ব্যাক্তি নিয়ে আছে বাঁশি নিয়ে-এ--

কেউ ভিডিও দেখছে। আর একজন এ ফটো খিঁচছে।

আমি সামনে দেখতে পাচ্ছি একটা এ. ও. সেন্টার ।

ঠিক আছে। তার পেছনেই আছে পাইপ লাগানো পাইপ সেটিং । তারপরে আছে জানলা।

তার সাইড -এ একটা সিঁড়ি। সিঁড়ি তা হচ্ছে লাল কালার এর। উপরে একটা দোকান আছে।

সামনে দেখতে পাচ্ছি একটা বিয়ের আয়োজন হয়েছে যে বর বৌয়ের বসার জন্যে চেয়ার টা আয়োজন করা হয়েছে তার পেছনে দেখতে পাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তার সাইড এ দেখতে পাচ্ছি হলুদ কালার এর লাইটিং জ্বলছে নিচে হচ্ছে লাল এবং গ্রে কালার এর ইয়ে।